hello

হ্যাঁ হ্যাঁ বলছি মাসির অনেক পরে হয়েছে। বুঝতে পেরেছো? তাই জন্য মাসিটা খুব control এ থাকে। আর মা এরটা তো মা এতো এতগুলো ওষুধ খাচ্ছে তারপরেও তো কোন control control করতে মানে control নেই কিছু নেই। আরতো বেড়েই চললো বেড়েই চলেছে। আমি তো ভাবছি যে কি মানে কি ব্যাপার এটা এতো কেন এত ইয়ে হয়ে যাচ্ছে? মানে মানে আমাদের কাছে না glucometer ও আছে। মানে যেটা দিয়ে মাপে না একবার ডাক্তার বলেছিল যে random টা random

ঠিক আছে আরো doses বসেস সব বাড়িয়ে দিয়েছিল। তখন মাঝখানে control হলো। তারপরে আবার সেই same মানে আমি বলছি আমি মাকে বললাম যে তুমি একটু একটা কাজ করো, তুমি যেগুলো একটু আয়ুর্বেদিক যেগুলো remedy সেগুলো করার চেষ্টা করো তাহলে। তাই না? ওগুলো তে কিন্তু অনেকটা অনেকে বলে যে বলে না যে তুলসী তুলসী পাতা সকালে উঠে খালি পেটে তুলসী পাতা খেলে মানে দশটা করে তুলসী পাতা অনেকটা কমে যাবে তোমার। তাও অনেকটা কমলো তারপরে আবার সে একটু অনিয়ম করছে, আর বেড়ে যাচ্ছে তারপরে ডাক্তার কি করলো? finally ডাক্তার মন্দুরাজ মানে দুটো ডাক্তার থাকাতো খুব দরকার। একটা সতীনাথ আর একটা ডাক্তার মন্ডল। ঠিক আছে? এবার ডাক্তার মণ্ডলকে দেখাতে ডাক্তার মন্ডলকে দেখাচ্ছে দেখাচ্ছেন মানে সেই আবার ওষুধগুলো বাড়িয়ে দিয়েছে। সে বলছে বেশি insulin নেওয়াও ভালো না বেশি ওষুধ খাওয়াও ভালো না। তো কি করবে কি করে? মা বলল যে ওর insulin টা বাড়িয়ে দিন insulin দুবার করে দিন মানে সকা মানে সকাল দুপুরে একবার আর ইয়ে রাত্রে একবার। তা বললো যে না বেশি insulin নেওয়াও ভালো না তবে ডাক্তার মানে ওষুধের ইয়েটা বাড়িয়ে দিল। এবার ওষুধের ইয়েটা বাড়াতে অত কি ওষুধ খাওয়া ভালো বলো তো? হ্যাঁ ওর তো নিজেরই resistance power টা কমে যাবে। ওষুধ তো অত খাওয়া ভালো না। ওষুধ ওষুধের একটা মানে এক একটা ওষুধের কতগুলো করে side effect থাকে বলতো?

সেটাই তো। সেটাই তো না? এটাই ব্যাপার আচ্ছা শোনো না। বলছি আরেকটা কথা, আহ আমার বাবার না একটু ইয়ে pressure এর আহ ধরা পড়েছে। বুঝতে পেরেছো?

বুঝতে পেরেছ? কোন আজ পর্যন্ত বাবার একটা মানে ঠাকুরের দয়ায় একটা জ্বর বলতে জ্বরও পর্যন্ত হয়নি। তাই হঠাৎ করে এখন এইটা দেখো এখন ইয়ে হয়েছে pressure টা ধরা পড়ছে। আর pressure টা কিছুতেই কমছে না। মানে বাবার ওষুধটাও খাচ্ছে।

আচ্ছা ওই device টা কি ওই প্রেশারের যে device টা থাকে ওটা কি বাড়িতে কিনে নিলে বেশ বেশি ইয়ে হবে ভালো হবে? প্রেশা মানে প্রেশার ওষুধ মা বলতে কিনা? মানে বাবা মাঝখানে মাঝখানে মুখের কথা স্কিপ করতো। যে না অত ওষুধ টষুধ আমার পছন্দ না। ওষুধ খাব না। ওষুধ বন্ধ করলে চলবে না, না?

তোমার মায়েরও তো মনে হয় আছে না প্রেশার? ইয়ে মানুষের ওইটা যে কি হবে কি না মানে সত্যি এত মানে ধরো না তুমি কোনো কোনোই কোনোই problem ছিল না ঠিক আছে?

আর সত্যি কখন শরীর ভালো থাকবে আর pressure এর দেখো এত problem তুমি কখনো মানে মনে করো তুমি রৌদ্র হলো রৌদ্রতে আর বেরোতে পারবে না। এবার বাবার কি অভ্যেস যে হঠাৎ করে হঠাৎ করে বেড়ে উঠে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে? এবার obviously না সব সময় তো চোখ রাখা আমিও office এ কাজ করছি। আমি যে যে যদিও বা আমি বাড়িতে আছি. সব সময় তো বলতে পার না যে হ্যাঁ আমি কাজ করছি ভিতরে ঘরে কম্পিউটারের মধ্যে। এবার বাবা হঠাৎ করে যদি বেরিয়ে যায় তো ওটাই আমি মানা করেছি যে তুমি রৌদ্রের মধ্যে ইয়ে করো না। তাও সেই ওই আরকি ঠিক আছে।

birthday ভালো করে celebrate করো। ঠিক আছে? birthday ভালো করে celebrate করো। খুব খুব আনন্দ করো। ঠিক আছে?

একদম একদম একদম তাড়াতাড়ি এসো অনেকক্ষণ ধরে গল্প করব, কথা হবে। ঠিক আছে? okay okay okay

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ভালো থেকো, সাবধানে থেকো।

একাই। গুরু রাম দাস দিক্ষিত আপনি মিস্টি কথা বলছেন তিনি নম্রতা দ দয়া ভালোবাসা উদারতার গুণাবলিতে পুণ্য ছিলেন যা গুরু অমর দাস জীর দ্বারা পরীক্ষার সংস্পর্শে প্রমাণিত হয় বাউল নির্মাণ দেখার জন্য একটি মঞ্চ তৈরি করতে বলেন গুরুসাহেবজি তার বড় জামাতা রামজি এবং ছোট জ্যাঠাজিকে platform তৈরি করতে বলেছিলেন গুরুজির বারবার অপবিত্রতা রামজি হয়েছিলেন কিন্ত জ্যাঠাজি দুবার অপবিত্র হওয়ার পরেও খুব বিনয়ের সাথে বলেছিলেন আমি অজ্ঞ এবং ভুলে যাওয়া ভুলে যাওয়া কিন্তু আপনই দয়ালু. এটা আমার অজ্ঞতা যে তুমি আমাকে বুঝিয়েছো তোমার কথা আমি ভালোভাবে বুঝতে পারি না গুরু রাম দাস জীর নম্রতা আর একটি প্রমান ইতিহাসে পাওয়া যায় যখন গুরুনানক সাহেবের বড় ছেলে বাবা শ্রী চাঁদদীপ তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এত লম্বা দাড়ি রাখেন তখন তিনি বলছিলেন যে তার মতো হুরমুকের পা ঝাড়ু দিতে হবে বাবাজি খুব মুগ্ধ হয়ে বললেন তোমার মহিমার কথা আগেও অনেক শুনেছি এখন দেখছি গুরু রাম দার স্মৃতির জন্ম

গুরুগান জি এবং জ্যোতি জ্যোতি

বিবাহ ফেব্রুয়ারির পনেরোশো তিপ্পান্ন মঙ্গল পাতা বাণিজ্যিক শ্রীগুরু অমর দাসের কনিষ্ঠা কন্যা প্রভু পৃথিবী চার পনেরোশো আটান্ন মহাদেব পনেরোশো ষাট এবং অরজুন দেব পনেরোশো তেষট্টি অমৃতসর সাহেব করেছিলেন আকবরী কারজাপিণ্ড, চুন, এয়ার জমিদারের

শ্রী গুরু রাম দাস জীর প্রথম নাম শ্রী গুরু রাম দাস জীর প্রথম নাম ছিল যেথা এবং তিনি প্রকৃতির প্রকৃতিকে এমন ভাবে ব্যবহার করেছিলেন তার বয়স সাত বছর পর্যন্ত তার মাথার উপর মায়ের ছায়া ছিল না এবং শীঘ্রই তার বাবার খুব মারা যান আত্মীয়রাও মুক্তি পেয়েছিল সাহায্য করে কিন্তু আর্থিক বাসর কেক নিয়ে আসে ননী অর্ধেক ভাবে দরিদ্র ছিল যার কারণে তার ছোট ভাই ও বোনকে লালন পালনের বোঝা. আজকের মাথায় পরে তিনি সাইনজিৎ আর্ট এর মূর্তিতে এবং সাহস হারান বরং সামগ্রীর কাজ শুরু করেন এবং কারোর কাছে হাত ও বাড়ান নি ইতিহাস পনেরোশো একচল্লিশ সালে যেটা ডিপ আছেন এবং পনেরশো ঊনসল্লিশ সালে কোন এক সময় গুরু অমর দাস থাকে গোইন্দুয়ালে থাকছে উৎসাহিত করে. এখানে গুরু অমর দাস জি ভালোবাসা এবং করুনা চ্যাটার্জিকে পুরো মসজিদ তাদের সংযুক্ত করার ক্ষেত্রে নোটিশ জবাব দেবে. আজকেও তার জীবনের প্রতিটি মুহূর্তকে অনুসারে ঢালাই করার চেষ্টা করেছে. এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত. সম্পূর্ণ গুরু বাড়ির সেবা করেছেন এবং চতুর্থ গুরু হিসাবে গুরু নানক সাহেব সিংহাসনে বসেছেন ইতিহাস বলে যে একদিন গুরু অমর্ত্য বাড়ি সে তার কন্যা দিদি বানিয়ে সম্পর্কের কথা শেষ ওটার দিকে দেখেন। ইনি মাটি ইট ইত্যাদি বহনের কাজে নিয়োজিত ছিলেন। তখন উপহার শুধু বলেছেন। পানির জন্য গীতা ও অ্যাটাক আর থাকতে হবে

নিজের সাথে বিবাহ বন্ধন করেছে. গুরু সাহেব তার কন্যা বাণী এবং প্রথম দাস স্বামী স্ত্রী হিসেবে সেবাই নিয়োজিত হয়েছে তিনি খুবই খুশি হবেন এই দিনগুলি গোয়েন্দাদের পাওনি গাড়ি পরিষেবা অনুষ্ঠিত হয়েছে. যাতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন

অংশীদারদের কথা এবং তার মাথায় হারটি ঝুরির কোন পাত্তা দেননি. বহন পরিষেবা চলতে থাকে এবং গুরু অমরদাস জিও বলেছিলেন. যে এটি মাটির জুড়ি নয়, রাতযোগের খাতা এমনকি তার বড় ছেলে পৃথিবীর ভাড়া বাড়িতেও তাকে খারাপ না বললেও সবসময় সংসারের হাল ধরেছে. আনন্দের সাথে রাখা হয় আপনার জীবনে রাজ্য হলো বিনয়, নম্রতা এবং ভালোবাসা তার চির গুরু নানকের রাজ যোগ শপথটির বিশেষ অলংকার তুমি ছিলে বিথের থেকে ভালোবাসার মূল প্রতি. শ্রীগুরু অমর দাস প্রতি অবাক শ্রদ্ধা এবং তার পূর্ণবর্তী ছিল এবং সর্বদা তার কথাকে সুক্ষ দুঃখ বলে মেনে নিয়ে প্রেমে শিখতে হতো তখন তার তারা বলে গ্রহ তিরস্কার করলে মিষ্টি হবে তিনি ক্ষমা করলে গুরু মহিমামিত হবেন থাম, বারিক, মুবাদ,

হরি অমৃত গোখনে লইনা. মনুপ্রেমী রতন রামরাজের মনোরাম কাশবতি পাড়া, কাঞ্চনু ছবির নাথ, গুরমুখী, রঙ্গি কালিল্য, আমার মন বিবর্ত. জানুদনানু, হাসলেন, দৈন্য সকলেই জন্মগ্রহণ করেন

সমস্ত আপত্তির মধ্যে এইভাবে বিরোধীদের পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল এবং আকবর হৃদয় গড়ে ওঠা শিখ শতগুরু এবং গুরু মতো নীতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাশীলতা

গুরু ও শিখ গুরু রাম দাস জীর দৃঢ় বিশ্বাস যে উত্তর অঞ্চলের গুরুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না থাকলে যে সমস্ত হৃদয় দিয়ে সেবা করতে পারে না. তাই তিনি পুরো অমরদাসকে ভগবানের মতো বিশ্বাস করবেন তখন তারা বলেন পানি কথা, পিয়াও ছাতু, ঢাকাই. পাক মানি, মালিক, এই সংকল্পের কারণে তিনি ধন্য গুরু রাম দাস হয়েছে কিন্তু তিনি তার অহংকে তার জীবনের পথে আটকে দেন বরং সেবা করার প্রেরণা দিয়েছিলেন চেষ্টা তারাই সম্পূর্ণ অহং সেবা আমার মধ্যে পাওয়া যায় না জন্মে মরে তারপর আসে আবদার গুরু সাহেবদের মতো তিনিও গৃহধর্ম গ্রহণ করছেন করতে বলেছিলেন তবে তিনি ভ্রম ও মায়া থেকে দূরে থাকার জীবন নীতিটি নিম্নরূপ দেখা করেছিলেন জীবন্ত পদ্মে জল আছে কতো নাম তিনি আশ্বস্ত করেছেন যে এটি ছাড়া জীবনের উদ্দেশ্য অর্জন করা যায় না. তবে জীবনের মৌলিক চাহিদাগুলিকে অবহেলা না করতেও শিখিয়ে ছিলেন তিনি বললেন যে ব্যক্তি পরিশ্রম থেকে মুখ ফিরিয়ে এনে সে কখনো জীবনে সফল হতে পারে না. তোমরা তার চেয়ে পেয়েছি. সুতরাং তারা সেটাই প্রচার করেছে. গুরু শিকদের জন্য তার দেওয়া এই নির্দেশ আমাদের জন্য সর্বদা আলোর বাতি গুরু সদ্গুরু কাজু, শিখু, সুখ, ভালকে, পুটি, হরিনাম ধাওয়াই এবং একই কথা শেষে তিনি বলেছিলেন জিষ্ণু, দয়ালু, খোবাই, মেরাকামি সিসু বুঝছি গুরু উপদেশু সিন্দাল ঝানু নানু চাঙ্কু ধুতি টাঙ্গাই সিতু ভুরশি কপি জোকার ওভার হোক মনু জপাবাই ও মায়া থেকে বিচ্ছিন্ন ঘন ঘন সম্পদের প্রতি কোনো অনুরাগ ছিল না কিন্তু সাহায্য করতেন ইতিহাস বলেন শেখ নগদ রাঙ কাঁথা দিয়েছিলেন একইসঙ্গে আমি অভাবীদের দিয়েছিলেন এক মায়ের সাথে মুখ মালা দিল. কিন্তু নিজে বসা মালঞ্চে দিত. আকবর যখন শিলমোহর উপস্থাপন করে তখন আমটি একেবারে বিতরণ করে আশা লোকদের মধ্যে রসদ ব্যবহার করা হয়েছিল কখনো কোনো রাজপুত্র বা কোনো রাজার বন্ধুত্ব লাভের চেষ্টা করে নি পৃষ্ঠপোষকতার যত্ন নেওয়া হয়েছিল লেখক এবং সঙ্গীত প্রেমি অল্প বয়সে পড়া এবং বাজানোর জন্য করতে পারেননি. যত সময় পেলেই তিনি সেবায় সাথে সাথে গুরুর দরবারে উপস্থিত হতেন এবং মন দিয়ে সংগীত শিল্প অধ্যায়ন করতেন এবং সাহিত্য প্রবেশনায়ও করবেন. আপনার একটি আয়াত একজন মহান সাহিত্যিক একজন. সংগীত প্রেমি এবং রাগ শিল্পের প্রকাশ পায় যা একটি উন্নত আবির্ভাব এবং কুরবানীতে নতুন শব্দের মাধ্যমে স্পষ্ট গুরু গ্রন্থ সাহেব ফাইভ মধ্যে চার বার মূলত হয় এই সময়ে গুরু গুরুমার হৃদয় এবং পরিচর্চাকারীদের দেখানোও হয়ছে

অনেক নতুন সব সূচনা তার কবিতার বৈশিষ্ট্য পুরো পানির কথাগুলি শুকনো মতো পোড়া হয় যেমন একজন মহিলার গলায় মালা পরেন আপনি ড্রাগগুলিতে এতোই পারদর্শীতে যে আপনার শব্দ গুরু গ্রন্থ সাহেব। তৃপ্তি রাগের দেবহস্ত মোট একত্রিশটি রাগের মধ্যে পাওয়া যায় এবং আজকে যে গুরু গ্রন্থ সাহিদের মোট ছশো আটত্রিশটি একটি শব্দ রয়েছে নিম্ললিখিত শব্দ শব্দে ব্যবহার নিজেই একটি উদাহরন হরি রামা হরি রঙ্গু হরি রঙ্গু

নাম হরি রাম শিক্ষা এবং শিক্ষা তোমার বাবা-মা তোমাকে ভালো শিখার পাশাপাশি অস্ত্রে ঞ্জান শিখিয়েছেন সামরিক শিক্ষার পাশাপাশি গুরুদিকে সংস্কৃত ও পারসি ভাষায় শেখানো হয় গুরু গোবিন্দ সিংটি পাঞ্জাবে হিন্দি

এই দিনগুলিতে শিখ ভক্তরা হক্রান্তিতে আসতে শুরু করেন. এই দিনগুলিতে ভাই শুভাংশু ও লাহোর থেকে বেড়াতে এসেছিলেন ষোলশো তিয়াত্তর সালে বারোই মে গোবিন্দ রায়ের সাথে তার কন্যা বিবির পিতানের বিবাহ হয়. এর সাথে ভাই গজর গজল সিংকে গোবিন্দ রায়ের অস্ত্র ও ঘোড়া চালানো শেখানোর জন্য পোস্ট করা হয়েছিল গুরু গোবিন্দ সিং এর আদেশ এবং মূল্যবান শব্দ সত্যতার সাথে আপনার জীবিকা উপার্জন করুন আপনার উপার্জনের দান করুন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন এবং কাজে অলস হবেন না আপনার যৌবন, নাচ এবং ধর্ম নিয়ে অহংকারী হওয়া এড়িয়ে চলুন শত্রুর মোকাবিলা করার আগে সোমা, রং, শাস্তি এবং অবলম্বন করুন. এবং অবশেষে একে অপরের সম্মানে যুদ্ধে সামনে যুদ্ধে মুখোমুখি হন. এড়িয়ে চলুন এবং কাউকে না করে প্রচুর পরিশ্রম করুন সব সময় অসহায় মানুষের সাহায্য করুন নিজেকে নিরাপদ রাখতে নিয়মিত ব্যায়াম ও ঘরোয়া চর্চায় ব্যায়াম করউন কোন প্রকার মানব ও তামাক সেবন করবেন না. পুরোটা সম্পদকে একটি বার্তা দিয়েছে যে তারা পুরোপুরি সন্ধান করুন সব পুরোহিত ঈশ্বরের মতো সমস্ত গুরু এমন একজন হবেন যারা ঈশ্বরের কৃপা আশীর্বাদ করবেন. তাই পাঞ্জাবি ভাসা এর দুশো বাহাত্তর থেকে দুশ তিয়াত্তর বলা হয়েছে যে কে জিজ্ঞাসা করলেন এখানে আরো কে এসেছে বললেন এখানে মাত্র দুজন মহাপুরুষ এসেছে প্রথম দ্বিতীয় সেখানে কালো এবং একমাত্র অন্য ভাগিকা জিনি তার মতো হবেন. তিনি হবেন ভারতের গুরু গোবিন্দ সিং যুদ্ধ গুরু গোবিন্দ সিং জিয়ার জীবনকাল খুব বেশি ছিল না. কিন্তু ঘটনাগুলি এতটাই ক্ষুণ্ণ ছিল যে তিনি খুব কম নয় ভালোকে রক্ষা করা এবং মন্দকে ধ্বংস করাই ছিল তার জীবনের উদ্দেশ্য. এটি অর্জনের জন্য তাকে তার অনুগামীদের সামরিক নৈতিক এবং তাদের আবেগগত ভাবেই প্রস্তুত করতে হবে. একই করে

দুই. প্রথম খালসা দৃষ্টি পরের যুদ্ধ, ষোল অষ্টাশি, খ্রিস্টাব্দে. সাহেবের ছয় মাইল উত্তরে ভাঙ্গা নিতে যুদ্ধ হয় মধ্যে ঘটেছে এই যুদ্ধ শ্রীনগরের খাতি, অসা

এবং তার সহযোগীদের আক্রমণকারীরা আলাপ খানের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করেন এরপর বহু বছর শান্তির ছিল ষোলশো চুরানব্বই খ্রিস্টাব্দে কাকুটার শেষে পৌলতার দিলওয়ার খান তার ছেলেকে আনন্দপুর আক্রমণ করতে পাঠান তিনি কিন্তু সে কিছুই করতে পারেনি গুরু সাহেব তার আগমনের কথা জানতে পেরে তার সাথে দেখা করতে বেরিয়েছে. হ্যাঁ হ্যাঁ. শত্রুরা হাল ছেড়ে দিয়ে মাঠ থেকে পালিয়ে যায়. এর পরপরই ষোলোশো পঁচানব্বই সালের শুরুতে দিলবার খান প্রসেন খানের নেতৃত্বে আগের চেয়ে অনেক বড় বাহিনী প্রেরণ করেন গুরুসাহেব সিদ্ধি ও মুঘলদের নির্দেশে অংশগ্রহণ করেন. তবে তার সহানুভূতি নিঃসন্দেহে তারা হোসেন খানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের প্রতি ষোলশো ছিয়ানব্বই সাল আজিমের কামান্ডার আক্রমণ করে এবং ষোলশো নিরানব্বই সালে একটি নতুন দফা যুদ্ধ শুরু হয়. ষোলোশো নিরানব্বই, বৈশাখীর দিনে অমৃত জোগাড় হয়েছিল. পাঁচজন প্রিয়জন অমৃত পান করেছেন. এবং গুরুজি নিজে তাদের থেকে অমৃতবান করেছিলেন শ্রী গুরু গোবিন্দ সিংহের কাঠে গোবিন্দ রায়,

টানা আট মাস আনন্দপুর ছিল. সতেরোশো পঁয়ষট্টি সালে শ্রী ক্রমী সংগতের ছয় থেকে সাতশো হোক মন থাকবে. আনন্দকর দুর্গ ত্যাগ করার পর মোঘল ও পাহারিরা রাজা রাজারা তাদের শপথ ভঙ্গ করেন এবং অতিক্রম করার সময় বাহিনি কে আক্রমন করেন সরসা নদীর তরে একটি যুদ্ধ সংগঠিত হয় অনেক সিং শহিদ হন এবং গুরু গোবিন্দ সিং এর পরিবার বিচ্ছিন্ন হয় পরের next রাত আটটায় সতেরশো-বাষট্টি জন ফোর্স স্কুলকে একটি প্রবল যুদ্ধ সংগঠিত হয়

সতেরশো বাষট্টি সালের তিরিশে প্রহ চিত্রনীতি ভাবে সিনহি প্রদেশের দশ হাজার মোঘল সৈন্য সাথে যুদ্ধ করে এখানে পুরো ছেচল্লিশ চীনের লেখা বেদাবা ছিঁড়ে ফেলেন এতে করে চল্লিশটি মুক্তার মুক্তির কারণে একে মুক্তেশর বলা হয়ে যেতে শুরু করে. পান্থ সাহেবের faundation উনিশশো চুরাশি সালের মধ্যেই চক্রান্ত আন্টি বর্তমানে আনন্দপুর সাহেবের একটি অংশ একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছিল. এটা দেখে কিছু পাহাড়ি রাজা থাকতে লাগলো তা ছাড়া বিলাসপুরের রাজা, ডিমটা, গুরু সাহেবকে দেখে যান গুরু সাহেব কাজে তাকে পাঠশাদী হাতি না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন সেও নিলুপ্ত ডিস্ট্রিকের চক্রান্তির দিকে তাকাতে লাগলো ষোলোশো পঁচাশি সালের শুরুতে প্রকাশ্যে রাজা তার রাজ্য গুরু সাহেবকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করেন. ষোলশো পঁচাশি সালের চোদ্দই এপ্রিল নাহানের রাজা মেদিনী প্রকাশে অনুরোধে গুরু সাহেব নাহানে পৌঁছান গুরু সাহেবরা আজকেও রাজ্য পরিদর্শন করেন এবং জামান জামনা নদীর তীরে উপস্থিত ছিলেন কোনটা সাহেবের জায়গায় একটি নতুন শহর গড়ে তোলার সিদ্ধান্ত নেন. গুরু সাহেব, দিওয়ান, নন্দন, চাঁদ, সংঘের প্রার্থনার পর ঊনত্রিশ এপ্রিল ষোলশো পঁচাশি তারিখে পন্থা সাহেবের ভিত্তি স্থাপন করেন এবং ভাই রাম কোন ওয়ার্ডের সাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গুরু সাহেব পরবর্তী তিন বছর পাঁচ মাস

গুরু সাহেবের সাথে দ্যাখা করতে আসেন বাবা রাম দাস সিং সাথে বইথক গুরু সাহেব এবং বাহাদুর সাহেব, কাফেলা তেরোই মে সতেরোশো আট তারিখে বুরহানপুরে পৌঁছেছিল খানের প্রতিবেশি ধা অবশ্যই সতেরোশো আট সালের মে মাসে দুই সপ্তাহের মধ্যে বাহাদুর শাহের জন্য বুরহানপুরে বা তার পরে সম্রাটের সাথে দেখা করেছিল নর্মদা নদীর বন্যাতে কারণে স্থবির হয়ে পড়ে বোরহান কবি উজির খানে দুধের কাছ থেকে কাস্তে অর্ধেক কারণে বাহাদুর শাহের উদ্দেশ্য পরিবর্তন হয় এরপর বাহাদুর সহ কুটু সাহেবের কাছ থেকে দূরে থাকতে শুরু করে প্রকৃতপক্ষে এখন তিনি স্থানে পাঠানো অর্থের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়. গুরু সাহেব এবং বাহাদুর শাহের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল সতেরোশো-আট সালের পঁচিশে জুন তাপ্তি নদী পার হওয়ার পর বালাপুরে. এই বৈঠকে গুরু সাহেব জানতে পারলেন যে বাহাদুর শাহ তার ব্রত পরিত্যাগ করেছেন. এতে করে গুরু সাহেব রাজার পাশ থেকে চলে গেলেন. চব্বিশে আগস্ট সতেরোশো আট সালে সম্রাট কোন গঙ্গা নদী পার হয়ে সামনে এটিকে অগ্রসর হন থামলে গুরুসাহেব রাজার আশা ছেড়ে দিয়ে নিজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন. যেখানে তিনি মাধু দাস বৈরাগী পরে বাবা বান্দাস বাহাদুর এর সাথে তেসরা সেপ্টেম্বর সতেরোশো আট সাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন. পাঞ্জাবের অবস্থা

খালসা প্রতিস্থা

এই অনুরোধটি করেছিলেন ভাই দয়া সিং যিনি লাহরের পরিবারের সদস্যদের ছিলেন দিল্লি থেকে ভাই চরম পিঙ্কি যাচ্ছিল. ভাই হেমন্ত সিং. ছিলেন উড়িষ্যার জগন্নাথের হেমন্ত রায় ভাই মহাপাম সিংজি. ইনি ছিলেন মোহাম্মদ মহাপাম চাঁদ. গুজরাটের একজন ডায়েল, আর কর্ণাটকের ফিগার. নাপিত ভাই সাহেব সিং সাহেব চাঁদ সম্পন্ন কুরুচি প্রথমে তাদের অমৃত দিয়ে দেয় তারপর অমৃত দেয় এরপর সবাই চীন শব্দটি পেল অমৃত মোহনার বয়স হয়েছে ইরফান এবং কাঠটা দেওয়া হয় এটি ঘটেছে এবং কুঁড়ি হাজারেরও বেশি মানুষ বৈশাখীর দিন শুধু কাছ থেকে অমৃত পান করে তাদের পূর্ণ বিশ্বাস প্রকাশ করেছিলেন আপনি গুরু, গুরু, আতে গুরুর চেলা এই ছিল গুরুজির কথা খালসার নিয়ম সংখ্যা প্রতিহারা তির্পাল মামলা হবে তিনি জাতপাতের উর্ধে উঠে সবাইকে সম্মান মনে করো নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠবেন আবৃত্তি করিবেন কোরবানি দিতে প্রস্তুত থাকুন গুরু গোবিন্দ সিং জি আদি গ্রন্থে গুরু টেক বাহাদুরজির যোগ করে গুরুগ্রন্থ সাহেবকে গুরুর মর্যাদা দিয়েছেন তিনি বললেন ধর্ম, অর্থ, দাঁত শেখ. চারটি জিনিসের দাতা. এই কুরবানী সর্বশক্তিমান এই আদেশ পালন করে সমস্ত শীত SR thank you Hello

হ্যাঁ এইতো চলছে রে ভালো বাবা অনেকদিন বাদে phone করলি। happy new year. Happy new year তোকেও অনেকদিন কথা হয় না এখন সব ব্যস্ত জীবনেতো বুঝতেই পারছিস। হ্যাঁ যে time এ হয়তো আমি free সেই time এ তুই busy. তুই যে time এ free সেই time এ আমি busy. সেটাই তো হচ্ছে আগে তাও office এ দেখা হতো এখন তো সেটাও আর হয় না। সেটাও গন্ডগোল হয়। একটা জিনিস ভালো যে বাড়িতে থেকে কাজটা করা যায় তো? হ্যাঁ এটা একদম ঠিক

পারিপার্শিক জিনিসটা তোকে অতটা ভাবতে হয় না। হ্যাঁ একদমই। একদমই তাই।

এখন news channel গুলো দেখলেই, বুঝতে পারবি কি পরিস্থিতি চলছে চারিদিকে? নতুন news আসছে নাকি চায়না তে covid খুব বাড়াবাড়ি হয়েছে। আরে আমিতো সেদিনকে হটাৎ করে news টা খুলেছি, ঠিকাছে? আহ খুলেই দেখছি যে, উম তোর মানে দেখাচ্ছে আবার আহ খুব বেড়েছে আবার lockdown হতে পারে আরকি। মানে সেই জানুয়ারী তারপরে তো ওটা দেখা গেলো যে তোর ওটা fake news. মানে সেই আগের বছরের news তোর আরকি ওই Telecast করছে আরকি। মানে আমিতো প্রথমে দেখেতো মানে ভয় পেয়েগিছিলাম রীতিমতো। যে আবার সেই lockdown আবার সেই মানুষের অসুবিধে। তবে news channel গুলো একটু না, মানে কি বলবো? news আমরা হয়তো দেখি কম কাজেরও আছে আবার এবার একটু না ভয়ও দেখিয়ে দেয় রে। ভয় না দেখালে TRP না হলে, ওদের business চলবে কথা থেকে? কিন্তু দিনের খবর তো বাইরে news চটকরে তো আর বেরোয়না। কিন্তু তবুও যেরকম ভাবে ওদের video দেখা যাচ্ছে, কিন্তু ওদের পরিস্থিতিও খুব একটা ভালো নয়।

হ্যাঁ তো আহ এটা তো ঠিকই বলে তারপরে দেখেছিস ওদেরোতো মানে ভুল আছে না। যখন তোর আমাদের ভারত থেকে ওদের vaccine টা দিতে চাইল, আমি দেখছিলাম news এ সেদিন কে দেখাচ্ছিল, ওরা তো নিলো না আমাদের থেকে vaccine টা।

হ্যাঁ সেটাই। যে কারণে program গুলো হচ্ছে কিন্তু এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেছিস? যে চীনের লোকেরা black market থেকে অন্য ভাবে Indian medicine গুলো